আমরা দেখছি যে একটা অফিস যেটি সাদা রঙের অফিস এবং তার উপরে যে বড়ো আছে |

তো আমরা যারা সিনেমা দেখতে যাই যখন যে সেখানে প্রচন্ড ভিড় হয়ে থাকে বা টিকিট পাওয়া যায় না। তো তখন আমরা কি করি আমাদের ব্ল্যাক এ টিকিট কাটতে বাধ্য হই।